মাঠের সামোনে একটি পুকুর আছে।

এইদিকে চারটি লোক দাঁড়িয়ে রয়েছে।

পাশেই মেইন রোড মানুষ গাড়ি ঘোড়া চলাচল করছে।

এখানে একটা কিচেন দেখা যাচ্ছে।

এটি একটি খাবার দোকান অনেক চেয়ার টেবিল সাজানো আছে।

এখানে একটি পুকুর দেখা যাচ্ছে পুকুরের পাশে একটি লাল সিঁড়ি রয়েছে।

সিঁড়িতে একটি কুত্তা শুয়ে আছে।

এখানে বড়ো একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে হলুদ সিঁড়ি আছে ফ্যান -ও দেখা যাচ্ছে।

এই ব্রিজ -এর উপর আকাশ দেখা যাচ্ছে।

অনেক ছেলে মেয়ে সাদা নীল লাল হলুদ কালার জামা পরে অনুষ্ঠান করছে।

সাবরে দুইটি গাড়ি একটি ইস্কুটিও আছে।

এটি একটি মন্দিরের গেট ।

পিছনে দুইটি গাছ আছে গেটটি বন্ধ করা।

এটি একটি মাঠ এখানে খোসাছহ ভুট্টা রাখা আছে।

পাশে জঙ্গল দেখা যাচ্ছে।

এটা করে কালার সবুজ কালার ।

পাশে একটি কাচের দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি ইস্কুল দেখা যাচ্ছে।

এই দিকে একটি সিদ একটি আয়নায় একটি ছেলের ফটো রয়েছে।

গাছের গোড়াগুলি সাদা কালার করা।

টেবিলে একটি টেবিল ফ্যান রয়েছে।

এখানে একটি ফরেস্ট দেখা যাচ্ছে।

এটি একটি ঘর দেখা যাচ্ছে একটি বড় কাঁচও আছে।

ঘরটির কালার কালো লাল রয়েছে।

এখানে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এখানে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে।

টিপের হাতে ছোট একটি গাছ আছে।

একটি টারে অনেক জামাকাপড় টারা আছে।